ruby তে object oriented programming methods এর tutorial আপনাদের স্বাগত
এখানে ব্যবহার করা শিখব
instance methods
ক্লাস মেথড
অ্যাক্সেসর মেথড এখানে আমরা ব্যবহৃত করছি উবুন্টু সংস্করণ 1204
ruby193
tutorial অনুসরণ করতে আপনার কার্যকর internet সংযোগ প্রয়োজন
আপনার linux commands terminal এবং text editor সম্পর্কে জানা দরকার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
শুরু করার পূর্বে পূর্বে নির্মিত ttt ডাইরেক্টরি পুনরায় কল করি
সেই ডাইরেক্টরিতে যাই
তারপর ruby tutorial
oopmethods মানে একটি ডাইরেক্টরি তৈরী করুন এবং এটিতে cd রাখুন
instance methods কি
instance methods সেই methods যা class সকল ইনস্ট্যান্সে উপলব্ধ
পূর্বে আমরা শিখেছি যে class objects বা ইনস্ট্যান্স কিভাবে তৈরী করে
basic level ruby tutorials প্রদর্শিত gedit a একটি নতুন file তৈরী করুন
এর name দিন instance _ methods rb
আমার কাছে instance methods বাস্তবায়নের একটি উদাহরণ রয়েছে
আপনি tutorial থামাতে পারেন এবং পরে code লিখতে পারেন
আমি এই উদাহরণে product named class সঙ্গায়িত করেছি
আমি instance ভ্যারিয়েবল name এবং price ইনিসিয়েলাইজ করতে initialize method কল করি
এছাড়াও name এবং price named instance methods সঙ্গায়িত করেছি
তাদের প্রত্যেকটি যথাক্রমে name এবং price instance ভ্যারিয়েবল ফেরৎ দেয়
instance ভ্যারিয়েবল একটিস্বাভাবিক মেথডের মত সংজ্ঞায়িত হয়েছে
এর আগে আমরা রুবিতে methods তৈরী করা শিখেছি
শীঘ্রই এই methods সকল ইনস্ট্যান্স we কিভাবে উপলব্ধ তা দেখবো
এখন আমাদের কাছে থাকা যুক্তি বাস্তবায়িত করি
এখানে আমি একটি product object ইনিসিয়েলাইজ করে এর named দেই product _ object _ 1
আমি এটি name value এবং price value হিসাবে ইনিসিয়েলাইজ করেছি
ইনিসিয়েলাইজর block ভ্যালু instance ভ্যারিয়েবল @name এবং @price এ passes করে
এখন এই product instance বা object instance methods name এবং price ব্যবহার করতে পারে
এই পদ্ধতি ইন্ভোক করে আমরা instance ভ্যারিয়েবলে সংরক্ষিত মান পাই
এখন code execute করি
terminal যান এবং লিখুন ruby instance _ methods rb এবং output দেখতে enter টিপুন
আপনি দেখতে পারেন যে এটি অবজেক্টের সাথে ইনিসিয়েলায়জ করা মান print করবে
যেমন laptop এবং 35000
এরপর অন্য instance বা object ইনিসিয়েলাইজ করা
এই অবজেক্টের name দিন product _ object _ 2
এখন name এবং price এর জন্য ভিন্ন set মান দিন
এখন এই অবজেক্টের জন্য name এবং price instance methods call করি
এরপর terminal ফিরে যাই এবং আগের মতই code execute করি
আপনি লক্ষ্য করবেন যে এটি সফলভাবে executes করে এবং এটি নতুন মান prints করে
এটি প্রমান করে যে instance methods class product সকল objects উপলব্ধ
এখন আপনার নিজের instance methods লিখতে সক্ষম হওয়া উচিত
এরপর দেখি যে class methods কি
class methods হল সেই methods যা শুধুমাত্র class উপলব্ধ
এই methods class ইনস্ট্যান্স এ উপলব্ধ নয়
আপনি class methods ভিন্ন উপায়ে সঙ্গায়িত করতে পারেন
একটি উদাহরণ দেখি
basic level ruby tutorials প্রদর্শিত gedit a একটি নতুন file তৈরী করি
এর name দিন class _ methods rb
আমার class methods কার্যরত উদাহরণ রয়েছে
আপনি tutorial এবং পরে you code লিখতে পারেন
আমি আগের মতই একটি product class সঙ্গায়িত করেছি
আমি আগের মতই একটি ইনিসিয়েলাইজর কল করেছি
যদিও এই সময় আমি description নামে একটি অতিরিক্ত argument যোগ করেছি
আমি instance ভ্যারিয়েবলের মত ভ্যালু ধরে রাখতে আগে class ভ্যারিয়েবলও ব্যবহার করছি
এই class আপনাকে class methods সঙ্গায়িত করার 3 the বিভিন্ন উপায় প্রদর্শন করবে
name এর জন্য class method declaration যাচাই করুন
এখানে এটি class নেম product ব্যবহার করে সংজ্ঞায়িত হয়েছে
তারপর দ্বিতীয় class methods declaration যাচাই করুন
এখানে আমি self keyword ব্যবহার করেছি
এরপর class methods সঙ্গায়িত করার তৃতীয় উপায় যাচাই করি
এখন এই class methods বাস্তবায়িত করি
প্রথমে আগের মত product এর object ইনিসিয়েলাইজ করি
এই সময় আমরা বর্ণনের জন্য একটি মান ও প্রদান করছি
এখন এখানে দেখানো class methods invoke করি
এখন code execute করি এবং output দেখি
terminal ফিরে যাই এবং আগের মতই code execute করি
আপনি লক্ষ্য করবেন যে এটির name price এবং ডেসক্রিপশনের মান print করবে
এখন আপনি আপনার নিজের class methods লিখতে সক্ষম হবেন
এরপর আমরা দেখব accessor methods কি
ruby classes সংজ্ঞায়িত ডেটা অ্যাক্সেস করতে accessor methods ব্যবহার করে
accessor methods setter methods এবং getter methods দ্বারা নির্মিত
setter methods ভ্যালু set করে
getter methods সেই ভ্যালু প্রাপ্ত করে
ruby এই methods ঘোষিত করতে attr _ accessor শব্দ ব্যবহার করে
এখন accessor methods এর উদাহরণ দেখি
basic level ruby tutorials প্রদর্শিত gedit a একটি নতুন file তৈরী করুন
এর name দিন accessor _ methods rb
আমার কাছে accessor methods বাস্তবায়নের কার্যরত উদাহরণ রয়েছে
আপনি tutorial থামাতে পারেন এবং পরে code লিখতে পারেন
আমি এই উদাহরণে product named class সঙ্গায়িত করেছি
আমি name এবং price এর জন্য attr _ accessor ঘোষিত করেছি
that এই ধরনের methods ব্যবহার করার প্রয়োজনীয় উপায়
এখন এটি নিয়ে কাজ করি
আমি একটি product object ইনিসিয়েলাইজ করেছি
তারপর আমি product অবজেক্টের name এবং price set করেছি
এটি সম্ভব কারণ attr _ declaration ডিফল্টরূপে মান নির্ধারণের জন্য methods তৈরী করে
name এবং price এর জন্য getter methods ব্যবহার করে তারপর মান print করার চেষ্টা করেছি
এই getter methods of attr _ accessor ঘোষিত করে উত্পন্ন করা হয়েছে
এখন আগের মতই code execute করি
আপনি লক্ষ্য করবেন যে এটি set করা মান prints করে
এখন আপনি আপনার নিজের accessor methods লিখতে সক্ষম হবেন
উল্লেখ্য যে accessor methods ডিফল্টরূপে instance methods
এইভাবে তারা product class ভিন্ন ইনস্ট্যান্স দ্বারা এক্সেস করা যেতে পারে
in tutorial আমরা শিখেছি: instance methods class methods এবং অ্যাক্সেসর methods
নির্দেশিত কাজ হিসাবে: temperature named class সঙ্গায়িত করুন
ruby অ্যাক্সেসর method syntax ব্যবহার করে একটি instance method লিখুন
এই মেথডের প্রদত্ত fahrenheit জন্য celsius নিরূপণ করা উচিত
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ